আসালাম ওয়ালিকুম সাকিব ভাই কেমন আছেন? ওয়ালিকুম আসালাম সাদ্দাম ভাই ভালো আছি আপনি কেমন আছে? এইতো আছি মোটামুটি কিন্তু দেশের weather এর যে অবস্থা আহ শীতে তো মরে যাওয়ার মতো অবস্থা হয়েছে, হ্যাঁ, আজকে কয়েকদিন ধরেই তো প্রচুর শীত চলতেছে চট্টগ্রাম, বামুনসিংহ ওসব জায়গায় অনেক বেশি তাপমাত্রা down হয়েগেছে যার কারণে অ শীতের তীব্রতা বেড়ে গেছে অনেক। হ্যাঁ, ভাই আমি বিগত কয়েক বছর ধরে এতো শীত পড়তে দেখিনি কখনো। হ্যাঁ এবার শীত অনেক মানে প্রচুর ঢাকা শহরে তো একবারে একবারে মানে খুব হিমশিম খেয়ে পড়েছে মানে এমন শীত এবার এই বছর এমন শীত হয়েছে আরকি

Something কিছু একটা অবস্থা বুঝুন কি অবস্থা তাহলে? হ্যাঁ ভাই সেটাই তো দেখতাছি এখন তো দেখি একদম বাসাতে বাহির হতো ভয় লাগে মানুষ জনের অবস্থা তো অনেক খারাপ, হ্যাঁ হ্যাঁ অনেক শীত পড়েছে শীতে অবস্থা একদম তার মধ্যে আবার আহ ধরেন এই শীত যে যেমন আমাদের জন্য আহ আনন্দদায়ক তার মধ্যে আবার যারা গ্রামঞ্চলে আছে তার মধ্যে দরিদ্র যারা আছে এদের জন্য তো আরও অনেক অস্বস্তিকর, কারণ তারা ঠিক মতন ধরেন আহ কম্বল কেনার টাকা নেই বাসস্থান নেই তো রাত্রিবেলা যারা মনে করেন রাস্তা ঘাটে আহ রাত কাটাই তাদের জন্য তো আরও বেশি ভয়ানক অবস্থা এই শীত, হ্যাঁ ভাই facebook এ অনেকে post share দিচ্ছে দেখতাছি গ্রামাঞ্চলে অনেকের না কি একদম ঘর নাই তারা ছাউনির মধ্যে টিনের মধ্যে অনেক কষ্ট করে থাকতেছে অনেকে সাহায্যের জন্য post দিতেছে, হ্যাঁ হ্যাঁ অনেক অবস্থা খারাপ এবার শীতে কারণ এবারে শীতের প্রকোপ ও অনেক বেশি তার মধ্যে দেশে দারিদ্র সংখ্যা তো আপনি জানেনই যে বাংলাদেশে দারিদ্রের সংখ্যা অনেক বেশি যার কারণে শীত খুব ভয়াবহ অবস্থা হয়ে দাড়িয়েছে,

কিন্তু বাংলাদেশে হঠাৎ এ বছরই কেন এতো বেশি শীত পড়তেছে? আগে তো অতো বেশি পড়তো না, যেমন গত বছর ঢাকাই বলতে গেলে আমি শীতের কাপড়ই পড়িনি তেমন। হ্যাঁ সেটা আমারও প্রশ্ন যে আহ বিগত কয়েক বছর ধরে মানে এমন শীত আসে নাই ঢাকা শহরে কখনো মানে শীত গেছে এর আগে যত যত সম্ভব আমার জানা মতে আহ সর্বনিম্ন মাত্র ছিল কতো? something পনেরো ষোলো এমন ছিল কিন্তু এবার একেবারেই মানে সব বেগরাবাই হয়েগেছে মানে এবার এগারো এগারো মানে তো অনেক down যার কারণে মানে এতো শীত পড়েছে, Plus আমার ধারণা যে এবার শীত বেশি হওয়ার কারণ হচ্ছে কারণ আমরা এর জন্যে actually আমরাই দায়ী কারণ আমরা যেভাবে গাছ কাটতেছি যেভাবে আমরা বনাঞ্চল গুলো ধ্বংস করতাছি, তো যার কারণে এটার একটা effect পড়ছে যে প্রাকৃতিক আমাদেরকে মানে আমরা দিতাছি প্রকৃতি সেটা আমাদেরকে সেটা feedback দিতাছে যার কারণে এই অবস্থা হ্যাঁ, ভাই মানুষের দোষই অনেক বেশি কিন্তু মানুষ তো এটা বোঝে না। শীত আসার পর বলে শীত এতো বেশি কেন? গরম আসার পর বলে গরম এতো বেশি কেন? কিন্তু এর পিছনে যে মানুষই অনেক অংশে দায়ী এটা কিন্তু ওরা স্বীকার করে না, হ্যাঁ, হ্যাঁ এই শীতের জন্যে actually আমরাই দায়ী একদমই আমরাই দায়ী কারণ আমাদের একদমই আহ বনাঞ্চল গুলো ধ্বংস করা উচিত না গাছপালা বেশি করে লাগানো উচিত আমাদের পরিবেশের উপর অনেক যত্ন নেওয়া উচিত, যেখানে সেখানে আমরা ময়লা আবর্জনা ফেলি তারপর নদীগুলো শুখিয়ে যাচ্ছে মানে প্রকৃতির যে একটা ভারসাম্য সেটা আমরা রাখতাছি না আমরা দিনদিন বোন উজাড় করে ফেলতাছি এই সব কিছু মিলাইয়া আমাদের, মানে যে আবহাওয়ার যে একটা আমাদের উপরে এবার প্রভাব পড়ছে তাই বুঝতে পারছেন এই সব অবস্থা সব কিছুর জন্য আমরাই দায়ী, হ্যাঁ ভাই আহ তার উপর পশ্চিমা বিশ্ব অনেক অংশে দায়ী ওরা শুধু দোষ দেয় আমাদের এ দক্ষিণ এশিয়ার দেশ গুলোকে কিন্তু ওরাও যে অনেক অংশে দায়ী ওরা কিন্তু এটা তেমন একটা স্বীকারই করে না। না ওদের আপনি যদি weather এর কথা বলেন তাহলে আহ আপনার পশ্চিমা country পশ্চিমা যে দেশগুলো আছে ওগুলো কিন্তু আপনি দেখবেন যে সব গুলোই maximum আপনার শীত শীতপ্রধান দেশ তো ওইখানে দেখা গেছে যে, শীত আহ আপনার দশ degree থেকে minus বিশ degree ত্রিশ degree ওদেরকাছে কোনো ব্যাপারই না কারণ ওদের ধরেন সব সময় এ weather এ থাকে তো বংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে বাংলাদেশে যে শুধু মাত্র দশ দশমিক হয়ে গেলেই বা পাঁচ দশমিক হয়ে গেলেই মানুষ একদম যা যা হযবরল অবস্থা হয়ে যায় কারণ তার মানে সে মানুষজন একদম শীত সহ্য করতে পারে না আর পশ্চিমী দেশ গুলোতে তো ওরা তো একদমই হয়েগেছে,

হ্যাঁ, কানাডাতে তো সব সময় শীত হয়ে থাকে কানাডাতে তো দেখবেন আপনার রাস্তা ঘাট দেখবেন যে সব সময় বরফে ঢাকা থাকে। কানাডা, সাইবেরিয়া, রাশিয়া তারপর আপনার আর গ্রীনল্যাণ্ড এ এইসব জায়গায় আইসল্যান্ড, আরও কয়েকটা দেশের নাম আছে ফিনল্যাণ্ড, এসব জায়াগা তো সব সময় বরফে ঢাকা থাকে weather কিন্তু আমাদের এখানে তো,

ঠিক এক দুই মাস এক দেড় মাস থাকে শীত বাকি সময়টা থাকে বর্ষা আর বেশির ভাগ তো থাকে গরম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ কিন্তু এবারে একটু শীতটা একটু বেশেই পড়ছে না মনে হইতাছে না,

উত্তরবঙ্গের মতো উত্তরবঙ্গে প্রতি বছর দেখাযায় দশ ডিগ্রি হয়ে আশেপাশে থাকে কিন্তু এবার উত্তরবঙ্গও দশ, এগারো ডিগ্রি আবার ঢাকাতেও দশ, এগারো ডিগ্রি হ্যাঁ, হ্যাঁ তাহলে একদমই অব একদমই অবস্থা খারাপ এবার এই শীতের জন্য এক প্রকৃতপক্ষে আমরাই দায়ী আমাদেরই কিছু করা উচিত কারণ এই শীতের মধ্যে যারা গরিব দুঃখী মানুষ আছে তাদের জন্য আমাদের কিছু করা উচিত। পোষাক বিতরণ করতে পারি আমরা আমরা কম্বল দিয়ে তাদেরকে সাহায্য করতে পারি আপনি কোন সংগঠনের সাথে জড়িত আছেন না কি? এ রকম শীতের পোষাক বিলি করা? আমি হ্যাঁ একটা সংগঠনের সংগঠনের সাথে জড়িত ছিলাম এখনো আছি still

Student যারা আছি student দের থেকে help করি আমরা একটা fund তৈরি হয় এবং দেখে গেছে রাস্তার যারা মানুষ আছে তাদের কাছ থেকে আমরা কিছু fund collect করি collect করার পর দেখে গেছে আমরা ওই টাকা গুলোকে এক করি এবং এক করার পর আমার ওগুলো গরিবদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য আমরা কিছু কম্বল কিনি কিছু সোয়েটার কিনি বাকি সব উষ্ণতাদায়াক কিছু সামগ্রী কিনি যেগুলো আমরা, Then রাস্তায় আমরা বিলিয়ে দিই মানুষদের কাছে হ্যাঁ, আমাদের যাদের সামর্থ আছে তাদের সবারই উচিত এ রকম গরিবদের পাশে দাঁড়ানো তবে একটা বিষয় খেয়াল করেছেন যে এই যে রাস্তায় মানুষের কাছে টাকা তুলে, দানের নামে অনেকে এ টাকাটা দান করে না নিজেরা অন্য কাজে লাগায় কয়েক দিন আগে একটা TV Channel এ রকম